দোকানটি খুব রঙিন এবং আকর্ষণীয় মনে হয় শিশুরা এ দোকানে খুব উপভোগ করবে।

প্লেনটির মধ্যে ইন্ডিগো লেখা আছে।

মন্দিরটি খুবই সুন্দর এবং শান্ত।

ছবিতে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্ট -টিতে অনেক লোকজন খাচ্ছে।

মাঠটি ঘাস রয়েছে মাঠের পাশে একটি রাস্তা রয়েছে।

এটি একটি ঘরের মতন দেখা যাচ্ছে।

বাঁ দিক অনেক লোহা রাখা আছে সামনে--

পাম্পটির চারপাশে পাথরের টাইলস লাগানো আছে।

দোকানটিতে মোবাইল ফোনস সিম কার্ড রিচার্জ কার্ড এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়।

এখানে দেখে মনে হচ্ছে অনেক বড় এরিয়ে জুড়ে একটি লোক অনেক লোক কাজ করছে।

মেশিনটির পাশে কিছু সরঞ্জাম রয়েছে।